লিব্রিঅফিস ইমপ্রেস এ একটি প্রেসেন্টেশন দেখা সংক্রান্ত এই টিউটোরিলে আপনাদের স্বাগত জানাচ্ছি
এই টিউটোরিয়ালে আমরা শিখব160 ভিউ বিকল্প ও সেটির ব্যবহার এবং মাস্টার পৃষ্ঠা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
প্রথমে প্রেসেন্টেশন স্যাম্পল ইমপ্রেস এ ডবল ক্লিক করে সেটি খোলা যাক
লিব্রিঅফিস ইমপ্রেস এ আরো ভালো প্রেসেন্টেশন তৈরী করার জন্য অনেক ভিউ বা দেখার বিকল্প আছে
সাধারনভাবে আপনি যখন লিব্রিঅফিস ইমপ্রেস খোলেন তখন সেটি এইরকম দেখতে লাগে
এটিকে নরমাল বা স্বাভাবিক ভিউ বলে
প্রেসেন্টেশন অন্য কোনো view ত়ে থাকলে আপনি নরমাল ট্যাবে ক্লিক করে আবার স্বাভাবিক ভিউ ত়ে ফিরে আসতে পারেন
অথবা ভিউ ও তারপর নরমাল ক্লিক করতে পারেন
নরমাল ভিউ ত়ে আপনি স্লাইড তৈরী এবং সম্পাদন কতে পারবেন
উদাহরণস্বরূপ আপনি স্লাইড গুলির ডিজাইন বা নকশা পরিবর্তন করতে পারেন
এটি করতে ওভারভিউ শিরোনাম যুক্ত স্লাইডে যান
ডানদিকে টাস্কস অংশে মাস্টার পেজেস বিভাগে ইউজড আইএন থিস Presentation এ দেখা যাচ্ছে স্লাইডের নকশাটি হল পিআরএস স্ট্রাটেজি
এখানে আপনি রিসেন্টলি ইউজড অর্থাৎ সম্প্রতি ব্যবহৃত এবং অ্যাভেইলেবল ফোর উসে অর্থাৎ ব্যবহারের জন্য উপলব্ধ স্লাইড নকশাগুলি দেখতে পাবেন
যেকোনো একটিতে ক্লিক করুন
ওয়ার্কস্পেস অংশে স্লাইডের নকশার পরিবর্তনটি লক্ষ্য করুন
দেখুন কত সোজা স্লাইডের নকশা পরিবর্তন করা 160
আপনি নিজের স্লাইড এর জন্য পটভূমি হিসাবে যেসব নকশা তৈরি করেছিলেন সেগুলিও এখানে যোগ করতে পারেন
এরপর আপনি আউটলাইন ভিউটি দেখবেন
এই ভিউ ত়ে যেতে আপনি ভিউ এবং তারপর আউটলাইন ক্লিক করুন অথবা আউটলাইন ট্যাবে ক্লিক করুন
দেখুন এই ভিউ ত়ে স্লাইড একটির নীচে অপরটি করে সাজানো আছে ঠিক যেমন সূচী পত্রে থাকে I এগুলি হল স্লাইডের শিরোনাম
লক্ষ্য করুন স্লাইড শিরোনাম ওভারভিউ উজ্জ্বল হয়ে আছে
এর কারণ হল যখন আমরা আউটলাইন ট্যাব নির্বাচন করেছিলাম তখন আমরা ওভারভিউ স্লাইডে ছিলাম
বুলেট পয়েন্ট মত আকৃতির এই আইকন গুলিকে দেখুন
এই বুলেট পয়েন্ট গুলির উপর মাউস আনলে কার্সর টি একটি হাতে পরিনত হয়
আমরা এগুলিকে স্লাইডে পুনর্বিন্যস্ত করতে উপরে ও নীচে নিয়ে যেতে পারি
ওর এক্রস লাইনস প্রেসেন্টেশন টি আবার তার আসল রূপে ফিরিয়ে আনতে CTRL এবং Z টিপে এই পরিবর্তনগুলি মুছে ফেলুন
আমরা স্লাইড গুলি পুনর্বিন্যস্ত করতে স্লাইড সর্টার ভিউ ব্যবহার করতে পারি
স্লাইড সর্টার ভিউ ত়ে যেতে ভিউ এবং তারপর স্লাইড সর্টার ক্লিক করুন
বা স্লাইড সর্টার ট্যাবে ক্লিক করুন
এই ভিউ স্লাইড গুলিকে পছন্দসই ক্রম অনুযায়ী বিন্যস্ত করতে প্রয়োজনীয়
উদাহরণস্বরূপ যদি আপনি নবম এবং দশম স্লাইডের স্থান পরিবর্তন করতে চান তাহলে দশম স্লাইড এ ক্লিক করুন এবং সেটি টেনে নবম স্লাইড এর আগে বসান
এখন মাউস বাটন ছেড়ে দিন
স্লাইড দুটির স্থান পরিবর্তন হয়ে গেছে
নোটস ভিউ ত়ে আপনি নোট বা টীকা লিখে রাখতে পারেন যা উপস্থাপনার সময় আপনাকে সাহায্য করবে
নোটস ভিউ ত়ে যেতে ভিউ এবং তারপর নোটস পেজ ক্লিক করুন
অথবা আপনি নোটস ট্যাব এও ক্লিক করতে পারেন
স্লাইডস অংশ থেকে ডেভেলপমেন্ট ইউপি টো প্রেজেন্ট নির্বাচন করুন
নোটস অংশে কিছু লিখুন
যখন আপনার স্লাইড গুলি প্রজেক্টর এ দেখান হবে তখন আপনি monitor এ নোটগুলি দেখতে পাবেন কিন্তু বা দর্ককরা সেগুলি দেখতে পাবেন না
এখন নরমাল ট্যাব এ ক্লিক করুন
ডানদিকে টাস্কস অংশে লেআউট বিভাগে গিয়ে আমরা প্রেসেন্টেশন এর লেআউট পরিবর্তন করতে পারেন
টাস্কস অংশ দেখাতে বা আড়াল করতে ভিউ এবং তারপর টাস্কস অংশে ক্লিক করুন
এটি টাস্কস অংশ হয় দেখাবে নাহলে আড়াল করবে
এবার লেআউট অংশ ব্যবহার করে স্লাইডের বিন্যাস পরিবর্তন করা যাক
ডেভেলপমেন্ট ইউপি টো প্রেজেন্ট নামের স্লাইড টি নির্বাচন করুন
লেআউট বিভাগ থকে gtgtকন্টেন্টের বদলে টাইটেল কনটেন্ট নির্বাচন করুন
এটি স্লাইডের বিন্যাস পরিবর্তন করে
এখানেই এই টিউটোরিয়ালের সম্পতি হল
সারসংক্ষেপে আমরা শিখেছি ভিউ বিকল্প ও সেগুলির ব্যবহার এবং মাস্টার পৃষ্ঠা
অনুশীলনী টি নিজে চেষ্টা করুন একটি নতুন প্রেসেন্টেশন তৈরী করুন
গাড় নীল পটভূমির একটি মাস্টার তৈরী করুন যার শিরোনামের স্থান হালকা নীল বর্ণের হবে
এই লিঙ্ক এ উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায়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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ